আমি একটি বাইক এর শোরুম দেখতে পাচ্ছি।

টি লোক দোকানের ভিতরে বসে আছে।

আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি যেখানটা অনেল নানারকমের গাড়ি রয়েছে এবং অনেক মানুষ চলাফেরা করছেন এবং গাছও রয়েছে বিল্ডিং ও--

মন্দিরটি দেখতে খুবই সুন্দর লাগছে ।

আমি একটি পার্ক দেখতে পাচ্ছি। পার্ক -টির আশেপাশে অনেক গাছপালাও--

আমি একটি নদী দেখতে পাচ্ছি নদীটির আশেপাশে অনেক গাছ আছে এবং নদীটি উ ধার দিয়ে অনেক সুন্দর ভাবে--